কিছুটাতো রাস্তা দেখা যাচ্ছে। রাস্তায় অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। ঠা দশটি সাদা গাড়ি রয়েছে সামনে একটি বাড়ী রয়েছে যেখানে দুটি লোক রয়েছে। উপরে সাইন বোর্ড আছে এল.আই.সি. অফ ইন্ডিয়া লেখা রয়েছে। পাশে দোকান রয়েছে। কোকো কোলা লেখা রয়েছে।

এটা একটি ফলের দোকান। যেখানে নানারকম ফল দেখা যাচ্ছে। কমলালেবু তরমুজ কালো আঙ্গুর দেখা যাচ্ছে এবং কয় শিশি রয়েছে সেখানে মোরব্বা রয়েছে এবং নিচে ফোনপে পে.টি.এম -এর কিউ.আর কোড বসানো রয়েছে।